আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ্‌ আপনি কেমন আছেন ভালো আছি তোর কি অবস্থা? মধ্যরাত অবস্থা খুব বেশি একটা ভালো না ঘুমে চোখ আচ্ছন্ন একদম স্বাভাবিক এইযে এইতো আমার অবস্থা একই অবস্থা তারপর কি অবস্থা দেশের বাড়িতে কি উম চাষাবাদ এরকম কিছু হয় আপনাদের এরকম কোনও জমি টমি আছে চাষাবাদ আহ চাষাবাদ আমার এলাকার মধ্যে তা তো অবশ্যই যেহেতু আমি গ্রাম অঞ্চলের মানুষ না হলেও আমার আহ বাবা আমলরা হচ্ছে গ্রাম অঞ্চলেরই পিতৃপুরুষ যারা আহ বাবা কাছ থেকে আমি সব সময় শহরেই বড় হয়েছি তারপরেও গ্রামে maximum time যখন দুই বছর বা পাঁচ বছর পরে হলেও যেতাম হ্যাঁ মাটির মাটির টানে তখন তো চাষাবাদের সাথে একটা connection কাজ করতই তো আহ একটা বিষয় হচ্ছে আর কি

একটা বিষয় হচ্ছে আমি যতটুকু feel করলাম ছোটবেলা থেকে থেকে তো তেমন কিছু feel করতে পারি নাই আহ যখন আহ বুঝি খুব বেশি ভালো একটা বুঝি আহ নিজের প্রতি একটা আত্মবিশ্বাস কাজ করে তখনই বুঝতে পারলাম যে আমাদের অঞ্চলে চাষাবাদের দিকটা হচ্ছে আহ বিভিন্ন অঞ্চলে থাকে ব্যাবস্থাপনা আগের তুলনায় কিন্তু উম কিছুটা উন্নতি হয়েছে আবার অবনতিও হয়েছে হ্যাঁ তা তো অবশ্যই উন্নতিও হচ্ছে কি কারনে উন্নতিটা দেখা যাচ্ছে উন্নতিটা হচ্ছে বর্তমানে যে আপনার কীটনাশক বলেন বা সার বলেন

এইদিক থেকে হচ্ছে মাটি উর্বরতাটা বৃদ্ধি করার চেষ্টা করতে হচ্ছে কৃত্রিম ভাবে তো আগের মাটি ছিল হচ্ছে প্রাকৃতিক উপায়ে খুবই উর্বর মাটি ছিল যেকোনো ফসল অনায়াসেই হচ্ছে খুব ভালো ফলন দিত এখন হচ্ছে hybrid জাতের কারণে আমরা সে ফলন পাচ্ছি তার চেয়ে একটু বেশিও পাচ্ছি but সে স্বাদটা কিন্তু আর খুজে পাচ্ছিনা আসলে সেই স্বাদটা চলে গেছে আর আমাদের যে আসলে যে ধানটা থেকে যে চালটা হয় তো চালটা এমন ভাবে refine করা হয় এর থেকে এতটাই এটার উপরে আহ ঝড় ঝাপটা যায় যেটাতে শেষ পর্যন্ত আর কোনো কিছুই থাকেনা হ্যাঁ মানে যে চালটা আমরা বর্তমানে খাচ্ছি originally যে জমির যে চাউল ধান থেকে যে চাউলটা হয় সে চাউল এর স্বাদ বলেন বা ঘ্রানটা বলেন সেটা তো কোনভাবেই আমরা ফিরে পাচ্ছিনা বা পাচ্ছিনা এমনকি সে পুষ্টিটাও কিন্তু পাচ্ছিনা এর মাধ্যমে সারের মাধ্যমে চাউলটাকে যখন ওরা পরিস্কার করে হ্যাঁ সেই পুষ্টিগুণ কিন্তু অনেকটাই চলে যায় থাকেই না আমরা শুধু just পেত ভর্তির উদ্দেশ্যে আমরা মাছে ভাতে বাঙালি বিদায় আমাদের ভাত লাগে মাছ লাগে আসলে সেটাই দেখতেছি তো আগে আগে দেখা যাইত যে ভাত রান্না করলে একটা ভাতের থেকে একটা ঘ্রান আসতো সুন্দর একটা ঘ্রান কিন্তু এখন কিন্তু তেমন কিছুই নেই এখন শুধু ভাত রান্না করতেছি সময় স্বল্পতার কারণে খাচ্ছি but এরকমই চলতেছে কিন্তু আসলে যে এইটার ভেতরে কোন পুষ্টি আছে আমরা কি খাচ্ছি আমরা আমরা কি আমরা আসলে জানিই না. হম আমরা পুষ্টি যদি মনে করি যে আমরা পুষ্টির জন্য জীবন বাঁচাতে চাচ্ছি সেটা হবে ভুল আমরা কিন্তু পুষ্টি পাচ্ছিনা আমরা just জীবনের তাগিদে জীবন বাঁচাচ্ছি দুমুঠো ভাত খেয়ে এক আরেক হচ্ছে যে এখন বর্তমানে যে অবস্থা আমাদের যে কীটনাশকগুলো বের হইছে যে অসুধ বের হইছে ফসলের ক্ষেত্রে এই কীটনাশকই তো মনে করেন আপনার সবকিছু ধ্বংস করে দিচ্ছে তাইনা হম এইটা কিন্তু ঠিক বলছেন যে কীটনাশকগুলা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি করতেছে অনেক ক্ষতি করতেছে আমাদের আহ বায়ুদূষণ করতেছে আমাদের next generation ছোটো baby রা বাচ্চারা তাদের জন্য একটা জীবনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে আবার দেখেন যে বৃষ্টির সাথে বা পানির সাথে সেচের যে পানিগুলো দেওয়া হয় ওইগুলার সাথে কিন্তু বিভিন্ন ওইযে নদীনালা বা পুকুরে কিন্তু ওইগুলা এই পানির সাথে কিন্তু মিশতেছে ওই পানিগুলাই কিন্তু আমরা আবার ব্যবহার করতেছি ওইভাবে কিন্তু আহ পানিদূষণও হচ্ছে আমরা ঢাকা city তে যে পানি ব্যবহার করতেছি আপনি কি আহ নির্দ্বিধায় বলতে পারবেন যে পানিটা স্বচ্ছ পানি একদম নদীর পানি কোন পানি ভালোনা কোনো পানি ভালোনা এমনকি খবরে তো কিছুদিন পরপর দেখাচ্ছে যে washer পানি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে বা washer পানিতে অনেক ময়লা পোকা আসতেছে মানে শরীরে

হ্যাঁ এটাই স্বাভাভিক কারণ দেশের মধ্যে যদি আমাদের কৃষকের প্রতি যদি ততটা জোরারোপ না করা হয় কৃষকের প্রতি যদি সরকারের একটা নজর না থাকে তাহলে তো কৃষিকাজ তো দিন দিন কমে যাচ্ছেই তারপরে আপনার জমি কমে যাচ্ছে দেশের জনগণের সংখ্যা বাড়তিছে

তাহলে কৃষি কৃষির দিক থেকে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছি অনেকটাই পিছায়ে গেছি হ্যাঁ আর অনেক সময় দেখতেছি আমাদের যে গ্রামের কৃষকরা তারা কিন্তু যথেষ্ট আহ শিক্ষিত না শিক্ষিত না বলে তারা কিন্তু এখনো অনেক বিষয় কিন্তু তারা

ওই সম্পর্কে কিন্তু এখনো আমরা ও

হ্যাঁ তবে একটা বিষয় কিছুটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে শৌচালয় পর্যায়ে বলেন বা immune পর্যায়ে বলেন হ্যাঁ আমাদের কিন্তু আপনার আহ সরকার অনেকটাই

হ্যাঁ ফলন ফলন বৃদ্ধির জন্য কিন্তু এগুলো তো ওরা ঠিক দিচ্ছেনা আমাদের দেশের মাটি তো নষ্ট করে ফেলতেছে আমাদের দেশের সরকার কি করা দরকার যে হচ্ছে যে জমিটাকে কিভাবে উর্বর করা যায় সেই দিকে খেয়াল রাখবে প্রাকৃতিক ভাবে কিন্তু না সরকার নজর দিচ্ছে হচ্ছে কীটনাশকের প্রতি এত করে

অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে আজকে হ্যাঁ আবার অনেক সময় এইযে দেখা গেছে যে উম আমাদের কৃষকরা হচ্ছে ঠিক ভাবে ঠিক সময় মত loan পাচ্ছেনা যে টাকার অভাবে কিন্তু অনেক সময় তারা একটা কীটনাশক আনতে পারতেছে না বা উম বীজ আনতে পারতেছে না তারা কিন্তু এরকম নানারকম সমস্যায় কিন্তু পড়ে থাকে তাদের জন্যও কিন্তু এই ~ loan বলেন বা তাদের উম বাজার ব্যবস্থাপনা বলেন এইদিক থেকে কিন্তু তারা একটু পিছিয়ে আছে যার কারণে কিন্তু ন্যায্য মুল্য পাচ্ছেনা সুন্দর হ্যাঁ আপনি আপনি আপনি খুবই ভালো এবং সুন্দর মূল্যবান কথা বলছেন আহ আমাদের আমাদের কৃষি ব্যবস্থা যদি আহ বর্তমান সমাজে বা ভালো ভাবে আহ আরও বৃদ্ধি করতে চায় সেক্ষেত্রে সরকারের নজর দেওয়া লাগবে তার আহ কৃষকের যে loan টা এটার প্রতি একটা খুবই ভালভাবে একটা নজর দেওয়া লাগবে তারপরে বাজারজাতকরণ হ্যাঁ তারপরে আপনার আহ কি করা যায় এই হচ্ছে ভালো বীজ বীজ উৎপাদন হ্যাঁ কিভাবে ফসল উৎপাদন করবে তার একটা সঠিক একটা জ্ঞ্যান দেওয়া হ্যাঁ তারপরে আহ আরও অনেক কিছু থাকতে পারে এই আমি মনে করি যে এই চার পাঁচটা বিষয় যদি হচ্ছে দেশের সরকার যদি খুব ভালো ভাবে মূল্যায়ন করে যদি ভালো ভাবে নজর দেয় তাহলে আমাদের দেশ কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে বিশ্বের বাজারে সেটাই আসল কৃষিটাই আমাদের কিন্তু একটা আমাদের মূল আহ মূল মেরুদণ্ড আমরা কৃষিভিত্তিক যে আমাদের বাংলাদেশে কৃষির উপরেই নির্ভরশীল অনেকাংশেই আমাদের শুরুটাই হয়

হ্যাঁ আমা আমাদের আপনার একটু প্রাচীন যুগ বলেন তারপরে যত আগের যুগ থেকে বলেন না কেন আমাদের দেশের মানুষ কিন্তু নির্ভরশীল হচ্ছে কৃষি কাজের ওপরেই কৃষিকাজ তারা আহ জীবনে আহ জীবনটাকে অতিবাহিত করতে এবং বিশ্ব দরবারে পরিচিত হয়েছে এই কৃষিকাজের মাধ্যমে কৃষি দ্বারাই তাইনা আপনি যেমন পাট পাটের কথাটা আপনি মনে করেন যেটা অনেক এখন বর্তমান যুগে ছেলেরা ভুলেই গেছে যে পাট কি পাট চিনেনা বাড়িতে বাড়িতে পাট নেওয়া হতো কিন্তু হ্যাঁ এইযে পাট পাটের যে ফলনটা দেশের মধ্যে এত হারে ছিল দেশের প্রায় এক তৃতীয়াংশ অর্থ উপার্জন হত কিন্তু আপনার এই পাটের মাধ্যমেই সোনালি আঁশ এই সোনালি আঁশই কিন্তু বর্তমানে নাই সেই চিত্রটাই সেই পাটের আমাদের সামনে আসলে নাই সোনালি আঁশ বলতে আমরা এখন কিন্তু এখন আমরা কি বোঝাচ্ছি আমরা কিন্তু যারা দেখিনি তারা কিন্তু আহ বুঝিও না যে

এই যে সোনালি আঁশ পাট পাট দ্বারা অনেক কিছু সম্ভব অনেক কিছুই তৈরি করা সম্ভব কিন্তু এখন পাটটারে একদম বিলুপ্ত কইরা ফেলছে কেন বিলুপ্ত হবেনা কারণ পাট উৎপাদন করে সে আকারে সে ন্যায্য মুল্য পাচ্ছেনা কৃষক সেভাবে বাজারজাতকরণ অনুযায়ী সে দামটা কৃষক পাচ্ছেনা কৃষকের হচ্ছে পেট জীবন বাঁচাতেই মনে করেন যে অন্যদিকে মুড় ফিরাতে হবে মুড় ফিরাতে হবেই তাইনা হ্যাঁ আরও কিছু মানে আপনার কথা শুনে একটু মনে পড়লো কথাটা হচ্ছে যেমন ধরেন আগে হচ্ছে এই যেমন বা উম যে কোনো সময়ে উম

উম ঠিক মত কাজ না করার ফলে এইভাবে কিন্তু মানে প্রতি নিয়তই আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আর কিছুদিন আগে যে সিলেট সুনামগঞ্জে যে বন্যাটা হয়েছিল ওইখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আসলে এর বর্তমানে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলা বলেন প্রাকৃতিক দুর্যোগ এখন বর্তমান যুগে বাড়বেই কেন না আমাদের পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে কিয়ামতের শেষ আলামতের এটা আল্লাহর একটা যাই বলেন না কেন আল্লাহর এক প্রকার গজব ই বলতে পারেন আমাদের পৃথিবীর মানুষের ওপর আল্লাহর কোনো আস্থা নেই ভরসা নেই ঠিক আছে কিয়ামতের আলামত হিসাবে আমাদের আরও কত কিছু যে সহ্য করতে হবে আর কত কিছু যে দেখতে হবে সেটা কিন্তু বলা মুশকিল প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই কৃষি ব্যবস্থাটা কমে গেছে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ আমাদের দেশের মানুষের আহ আর্থিক ভাবে অসচ্ছল হয়েছে এটা স্বাভাভিক কিন্তু দেশের সরকার

তাহলে কিন্তু দেশে কৃষি হার অনেকটাই এগিয়ে যাইতো আচ্ছা আমরা কিন্তু এইখানে সরকারকে শুধু দায়ী করতে পারিনা আসলে একটা প্রত্যেকটা সময়ে কৃষিক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা budget থাকে কিন্তু আমাদের সময়ে কৃষক পর্যন্ত আসতে আসতে এইখানে কিন্তু অনেক অনেক কিছু কাজ করে সেই পর্যন্ত গিয়ে কিন্তু আমরা একটা ভালো একটা budget এ একটা ভালো কোনো প্রকল্প বা একটা ভালো কোনো বুদ্ধি এরকম কিন্তু কিছু পাচ্ছিনা হম তা তা ঠিক বলছেন আপনার কথা মতে আমিও সম্মতি দিলাম বৈঠকে বসতে পারি আলচনা করতে পারি যে উম কোন ভাবে কি করলে তাদের ফলনটা বেশি হবে যদি তারা জমি উর্বরতা নিয়ে বা যেমন উম কীটনাশক নিয়ে বীজ নিয়ে কোনভাবে তাদের উম আনা নেওয়া করা বা ফসল উঠানোর পর একটা উম বাজার ব্যবস্থাপনা ওইগুলা নিয়ে কিন্তু তাদের সাথে আমরা মানে কৃষকদের সাথে কিন্তু আলোচনা করলে কিন্তু জিনিসটা অনেকটা সহজ হয়ে যায় তারাও কিন্তু অনেক কিছু বুঝতে শেখে

এ কৃষক এই কৃষি জিনিসটা কি কিভাবে ফসল উৎপাদন করতে হয় কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এই জিনিসটা আলোচনা সমালোচনা পর্যালোচনা আহ না করলে এটা কোনোভাবে কিন্তু আগাবে না হ্যাঁ এই digital বাংলাদেশ digital বাংলাদেশে কিন্তু digital অনেক ধরনের কিন্তু যন্ত্রপাতি তৈরি হচ্ছে যেগুলা কিন্তু আগে থেকে কষ্ট অনেক কমায় আগে কিন্তু ধান কাটতে অনেক কষ্ট হত কিন্তু এখন কিন্তু সেই তুলনায় আহ এই বিষয় যদি আমাদের কৃষকরা যদি অবগত হয় তাহলে কিন্তু অনেকটা সময় মানে সময় সাধ্য কিন্তু অনেক কমে যাচ্ছে কষ্টও কমে যাচ্ছে হম হম digital হবার ফলে ভালো থাইকেন জি ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম

ভালো আছি রে, তুই কেমন আছিস?

হ্যাঁ ভালো হবে তো অনেক গরম পরে গেছে, এবার ছুটিও পরে গেছে। ঘুরে এলে ভালো হয় ঠিক আছে। কোথায় যাবি ভাবছিস? হ্যাঁ সেটা অবশ্যই। যেদিকে ঠান্ডা আছে একটু ভালো weather ওইদিকে যেতে ভালো লাগবে। গরম কলকাতাতে অনেক গরম আছে আচ্ছা! দার্জিলিংতো আমি যাইনি। তুই গিয়ে~গিয়েছিস কখনো?

Hello, হ্যাঁ শুনতে পাচ্ছিস? network problem করছে হয়তো আমার। হ্যাঁ! হতে পা~ হতে পারে। আচ্ছা বেশ! কি বলছিলি বল। হ্যাঁরে! আমিতো যাইনি তোরা গিয়েছিস, তোরাই বুঝবি ব্যাপারটা। আমার কিন্তু খুব ভয় করে। আমি শুনেছি অনেক ধস নেমেছিল অনেক একটা গাড়ি পরে গিয়েছিল একবার, অনেক মারা গিয়েছিল। না, না ওটা খুব মানে ক্ষতিকর জায়গা হবে। ওটা যাওয়া ঠিক হবে না এই time এ হ্যাঁ। অন্য একটা জায়গা দেখ, ভালো জায়গা দেখে আহ তুই বল আমাকে। কলকাতায় কোন জায়গায় ঘুরবি এখন? এখন কোথায় ঘুরলে ভালো হবে?

আচ্ছা বেশ! তা আমা~ আর ফ্রেন্ডদের বলেছিস তুই? ওই এদের বলেছিস রিম্পা, টিম্পা ওদের বলেছিস?

বলছিলাম যে, সবাই একসঙ্গে হলে বেশি ভালো হতো। মানে উম একটু উম মানে খুব বেশি না দশ, বারো জন কিংবা সাত, আট জন হলে বেশি ভালো হয়। তবে একটু মজা হবে বেশি করে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই একসঙ্গে গেলে খুব মজা হবে। আহ অল্প মানে দু, তিন জন গিয়ে খুব মজা হবে না কিন্তু সাত, আট জন হলে বেশি ভালো হবে। দেখি আমিও, আমারও সো~ আমারও তো ওর সঙ্গে অনেকদিন কথা হয়নি। আমি phone করে দেখি কি বলে। যাবে কি যাবে না? আবার সবাই তো যেতে চায় না, গরমে সবাই তো যেতে চায় না। হ্যাঁ সেটাই, একটু সবাইকে জানাবো দেখি কি বলে ওদের response টা কি আসে সেটা দেখতে চাই। তারপরে তারপরে decide করব কি কোথায় যাব। ওরা যদি বলে ওদের ওদের মনে যদি অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ওদের মতামতটা নেবো যে এইখানে গেলে ভালো হবে, কি ওইখানে গেলে ভালো হবে। ঠিক আছে?

আচ্ছা বেশ! তাহলে একটা ছোট গাড়ি ভাড়া করে উম যাবি নাকি? না কিসে যাবি?

হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো জানাতেই হবে না। আমি আর একটা কথা বলছিলাম যে, কলকাতা না হলে অন্য জায়গা। আর কোথাও যাসনি তুই ঘুরতে? যেমন দীঘা গিয়েছিলি কোনদিন? দীঘা কিংবা গোয়া?

কলকাতায় দেখ, summer time তো কিন্তু park এ ঘুরে কি মজা হবে? ওইখানে water park নেই ও কলকাতায়? আচ্ছা বেশ! আমি তো nicco park এ যাইনিএগুলা আমিও অন্যগুলো গেছি। দেখ তুই যদি তুই য~ তোর যদি জানা থাকে তাহলে যাব বেশ। ঠিক আছে। আচ্ছা বেশ! তাহলে ঠিক আছে একদিন date date choose করে দেখ কবে যাওয়া কবে গেলে ভালো হয়। ঠিক আছে? আর কি কি নিয়ে যেতে হবে একটু বলে দিস। না তুই যখন চাইছিস না তখন মানে আহ নিজের family নিয়ে যাই। পরিবার নিয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে তোর কথা। আমি family র সঙ্গে আহ আমার পরিবারের সঙ্গে কথা বলে দেখছি কি বলে ওরা হ্যাঁ। সেটাই গাড়ি তো ভাড়া অনেক নেবে আর train এ train এও খুব একটা মজা হবে না। আচ্ছা হুম হ্যাঁ সেটা অবশ্যই, ঠিক বলেছিস train এ গেলেই ভালো হয় বহুত, গাড়িতে অনেক খরচা হয়ে যাবে। ঠিক আছে তাহলে। তোর কোন চেনা শোনা আছে কি গাড়ি তোর মামা কারো কারো?

ঠিক আছে দেখছি। না হলে ট্রেনে করে এ করেই যাব, গাড়ি ভাড়া ঝামেলা করতে না গিয়ে। হুম হুম হুম হুম। আচ্ছা তোর দাদারা যাবে না, তোর দাদা দিদি কেউ? আচ্ছা বেশ! ঠিক আছে। একবার তুই পরিবারের সঙ্গে আলোচনা কর। তারপর আমিও করছি আজকে রাত্রেই। ঠিক আছে? আমি তো এইতো বসে আছি বাড়িতে। কি করবো? কোন কাজ নেই, পড়াশোনা করে তো বসে আছি। কাজ-টাজ কোন কিছু পাচ্ছিনা, ভালো লাগছে না।

হ্যাঁ আমিও হ্যাঁ আমিও অনেকদিন যাইনি ঘুরতে, আমারও খুব ইচ্ছে করছিল যাওয়ার। ঠিক আছে? তো কলকাতা এ বছর এ বছর কলকাতা থেকে ঘুরে আসি, পরের বছর অন্য জায়গায় যাব। ঠিক আছে?

তোদের কি মতামত একটু জানা। তোরা যদি ঘুরতে যাস তাহলে অন্য planning করব। আমরা একটা planning করছিলাম, তোরা যদি যাস তাহলে অন্য আরেকটা planning করব। ঠিক আছে?

আচ্ছা বেশ ঠিক আছে আমি জানাচ্ছি। start বন্ধু কেমন আছো তুমি? তোমরা ভালো আছো তুমি কেমন আছো এই তো বন্ধু ভালো আছি আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করলাম হ্যাঁ অবশ্যই বলো কোন বিষয়ে কথা বোলতে পারি আপনার? আমাদের আমাদের হচ্ছে কৃষি বিষয়ে আমাদের দেশে কৃষি বিষয় এবং কৃষি সেবা বিষয়ে আমরা দুজন কথা বলতে পারি আমি সেটা এক দিন ভালো ভাব ছিলাম দেখা সুনাম করবো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 তুমি শুরু তুমি ব্লোম কোন বিষয়ে আমরা ভালো ভালো ভাবে কথা বলতে পারি তুমি শুরু করো তার পরে আমি বলতেছি তালে আমাদের ফসল উৎপাদন বিধি জন্য কৃষি আধুনিক প্রযুক্তি সমঝ কৃষকদের হেঁ পাহুচে দিয়া এই সম্পর্কে কিছু ধারণা তোমার আছে

দেশে ফসল উৎপাদন আরও ভালো হবে তার পরে ক্রিসকে মাঠে বীজ এবং সর্বোধেক করতে হবে বিধি বিধি প্রজন করা প্রাকৃতিক ভাবে হেঁ বুঝতে পারছি এবং বিঁধে সাহেদুল মাঠ প্রদেশন করা লাগবে কৃষক দেড় কি কি সমস্যা আছে তার নিশ্চিত কোরানকোর লাগবে এবং কৃষক দেড় সমস্যা গুলু কে সমাধান করা আমাদের লাগবে তার পরে জয়িব সার রাসানিয়েকি কীটনাশক বেবহার সোশ্যাল বেবহার মাটি উর্বরতা কেমন আছে কোন কোন মানে বিষয়ে তা হচ্ছেই মানে হচ্ছেই স্বাস্থ ভাবে বীজ উৎপাদন করা বিধ দিয়ে করা বিধি করা কোন ফসল উৎপাদন করলে আমাদের ভালো হয়ে সে দিক দিবে শুনে করতে হবে

নিম্ন মানে বীজ দিয়া হয়ে তারা এই বীজ দিয়ে তারা এই বীজ দিয়ে ভালো ফসল উৎপাদন করতে পারে না সরকার কিন্তু এই বিষয়ে পদক্যে নিতে পারে কি বলছো তুমি হেঁ অৱশ্যে পদকে নিতে পারবে কারণ কৃষক দের হলে তো সরকার ভালো ভাবে বীজ গুলু সঠিক ভাবে দিতে পারে না সেই ক্ষেত্রে ভালো কৃষকম তা পায়ে না সেই ক্ষেত্রে কৃষক দের ভালো ভাবে হয়ে না সেই ক্ষেত্রে আমাদের ভালো ভাবে লেখকরণ করতে হবে যে কৃষক ভালো বীজ যদি দেয় তা হলে মানে কৃষক দের উৎপাদন বেশি হবে কিন্তু অনেক সময়ে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ সাথে বীজ চলে জয়ী সেই ক্ষেত্রে তারা ভালো ভাবে মাল হাথে পায়ে না সময়ে পায়ে না প্রথিস্ট থাকা দিয়ে প্রতিষ্ঠা থাকা প্রিয় লাগে হেঁ সরকার থেকে তারা বীজ গুলু সঠিক ভাবে পায়িত বীজ জপর্বেতো সার বিভন্ন প্রকারে কীটনাশক সরকার থেকে তারা উন্নদান পাইতো তা হলে কৃষি ক্ষেত্রে কৃষক রা ভালো ভাবে ফসল উৎপাদন করতে পারতো যে হলে কৃষক রা উৎপাদন না হলে খরচ তা একটু বেশি পরে কৃষক দের সেই ক্ষেত্রে কৃষক রা অনেক একটু ঝামেলায় থাকে যে তারা সরকার থেকে কোনো অননুদান পায়ে না সেই ভাবে অননুদান তা একটু শিগ্রহ পেট তালে স্ক্ৰীসক রা সঠিক ভাবে কাজ করতে পারতো এবং ফসল গুলু উৎপাদন করতে পারতো সঠিক ভাবে আর একটা বিষয়ে হলো যে আমরা কৃষক মাঝে যে সত্য মতন দিতে পারি মানে সূত্র মোডটাউন জ্ঞান তা তাদের দিয়া দরকার তার মদদে হচ্য়ে সিডিউল পরীক্ষা মাঠে ঠিক ভাবে পোকা নিধনে জন্য কি কি ওষুধ বিতরণ করা যেতে পারে তা পরে আমাদের কৃষি ক্ষেত্রে তাদের ভূমিকা তাদের আচরণ বিধি কেমন হবে দরকার সব ক্ষেত্রে

মানুষের দরকার হয়ে অনেক সময়ে মানুষ পৰা যায় না মানে বাঙ্গালয়ে বলে কামলা পৰা যায় না তাদের অনেক বেশি টাকা করছি করতে হয়ে উন্নত দেশে ভালো ভালো মেশিন গাড়ি পৰা যায় যে গুলু সহজে ফসল কাটা যায় কিন্তু আমাদের দেশে সেই অবস্থা নেই আমাদের দেশে এই বস্তু দরকার হেঁ সেই ক্ষেত্রে ফসলে মাসপত্র বীজ উৎপাদন সংগ্রহে কৃষক দের সহায়তা করতে হবে জোর ফসলে কীটনাশকে ব্যবহারে নিরাপদ খাদ্য উৎপাদন কৃষক দের সহায়তা করতে হবে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 ভাবলো ভাবে এই ক্ষেত্রে বন্ধু সরকার কে মূল মানে কৃষক কাজ থেকে বীজ গ্রহণ করতে হবে সরকার কে ফসল ক্রয়ে করতে হবে সোজাসোজি কৃষকদর মাধ্যমেই

পোর্সাকে কম করছে তারা ফসল উৎপাদন করতে পারে এবং বেশি দামে তারা বিক্রয়ে করতে পারে সেই ক্ষেত্রে সরকার কে মদত দিতে হবে হেঁ মোজোদারি প্রজন মোজদারী প্রজন হলে সব সরকারে সব ইচ্ছা উপরে তাদের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 জাতীয় পরিমাণ হয়ে কৃষক দের ডাটা বসে তয়রি করা যার বর্ষয়ে হয়ে খাদের বাগানে ফল সবজি হো ফল বাগান সব সহায়তা করা কৃষক দের যে ভাবে শহরে যেমন খাদ আছে অনেক

তারা সারা কি ভাবে ফসল উৎপাদন করবে সাগীর সবজি পালন বস করা যায় কৃষক দের মাটি যা করলে ভালো হয়ে খাদে তো সবার সাথে থাকে না কৃষক দের তো আর সাথ না সৎবুকেঁ দাড়ান মানে খাদের মর্গে বাগান করতে পারি কোলা বাগান আমের বাগান লিচু বাগান জলপাই বাগান সাআদ বাগান যেটা কে বলে সাথে বাগান করতে পারে ছোট ছোট ফল বাগান আপেল আছে অঙ্গুর আছে এই গুলু করতে পারে